আজকে ফুলের টব টাইম কী সুন্দর প্রতিটি স্ট্যান্ড -এর মধ্যে মতন দিয়া রাখা হইছে।

এই সাইডে দেখছি রশি দিয়ে টানা দিয়ে হয়তো টুনি শেড হইতে পারে।

চুড়িদার পরছে সাদা রঙ্গের লাল কালারের চুন্নি লাগায়া আছে আর একজন ছেলে আছে সে সাদা কালারের পাঞ্জাবি লাগিয়ে পিছনে গাছ আছে।

জানালা ইলা উম ইয়ে দিয়ে আঃ কাঁচের জানালা আছে উপরে লাইট আছে।

এখানে দুখান আছে দুখানের মদ্যে কুরকুরের প্যাকেট জুলিয়ে আছে আও।

এখানে আছে ননস্টিকের দোকান দেখসি আমি।

স্টিলের বাটি ছসপেন আর এই সাইটে ননস্টিকের সব জিনিস আচে এই--

বাকেটেম উম কালারটা হইলো উম সা স নীল কালারোর।

এখানে একটা জামাইয়ের গাড়ি সাজানো আছে সাদা কালারের উম লাল ফুল দিয়ে গোলাপ উম সাদা ফুল দিয়ে।

লাইটের আলোটাও উম পাস করসে।

এটা একটা রেস্টুরেন্টের মতন লাগ--

লাইটিং লাইটিং করা আসে যে সুন্দর ওইটা একটা দেখসি টি_ভি নাকি তা ওয়াল টি_ভি নাকি তা আসে দেওয়া।

এটা একটা ফ্যাক্টরির মতো আছে এই সাইডে ছোট ছোট কংক্রিট দেওয়া রাখা আছে।

এখানে দেখছি ছেলেরা ডান্স করছে।

উম এইডা তিনটা এই সাইডে চাইরটা এই সাইডে একটা আ--

এখানে দেখছি একটা ঘরের মধ্যে আছে ঘরো নেটের ঘেরা আ দরজাটাই নেটের মধ্যে দেওয়াল--

আর কী সিঁড়িটা লাল কালারের আর মেয়েগুলোর ড্রেস হইল মাটিয়া কালারের।